এই ফটোটিতে দেখা যাচ্ছে যে--

এমন জায়গা থেকে তোলা হয়েছে যেখান থেকে পুরা শহরটিকে দেখা যাচ্ছে।

এটা একটা জিম সেন্টার এবং দেখা যাচ্ছে একজন ব্যক--

এবং তার বাইসেপটি অনেক সুন্দর অনেক ফু ফুল্লা রইসে।

এখানে অনেক গাছের মধ্যে ডিজাইন করা আছে এবং পাত্রর মধ্যেও ডিজাইন করা আছে।

এই চবিটিতে দেখা যাচ্ছে একটি মাস দোকান।

এবং মাছ বিক্রিকারী দেখা যাচ্ছে মাছ।

সামনে অনেকগুলি বাইকও দাঁড়িয়ে আছে অনেক গাড়ি রয়েছে।

এক একটা গাড়ি এক এক রকম এক একটা বাইক এক এক রকম রঙ্গের।

উম যন্ত্র দেখা যাচ্ছে যেটা দিয়ে রোগীর চিকিৎসা--

স্কুটি নিয়ে একজন মানুষ আইতাসে।

এবং অনেকগুলি ফুল দিয়ে সাজানো আছে গেট ।

এবং ভিতরে একটি বাচ্চাকেও দেখা যাচ্ছে।